ছবিতে একটি ব্রিজ দেখা যাচ্ছে।

ছবিতে সূর্য ডুবতে দেখা যাচ্ছে।

দু পাশে ট্রেন লাইন দেখা যাচ্ছে।

উপরে কিছু কাপড় ঝুলানো আছে।

ঘরটি লাল হলুদ রং করা।

ছবিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

একটি রিং লাইট রাখা আছে।

দোকানের দুটো ফ্যান লাগানো আ --

সামনে একটি গেট লাগানো।

সামনে একটি শোকেস রাখা আছে।

অনেক খাবারের জিনিস রাখা আছে।

ছবিতে একটি বিল্ড্রিং দেখা যাচ্ছে।

ওপরে একটি লাইট দেখা যাচ্ছে।

পাশে কিছু গাছ লাগানো আছে।

সামনে বড় একটি আয়না রয়েছে।

এবং কিছু লোকজন দেখা যাচ্ছে।